এখানে একটি দারুর দোকান দেখানো হয়েছে।

উপরে একটি সাদা রঙের বাল্ব জ্বলন্ত দেখা যাচ্ছে।

মুরগির ঘরটি টিন এবং নেট দিয়ে ঘেরানো রয়েছে।

ঘরগুলোতে কয়েকটি জ্বলন্ত লাইট দেখ্যানো হয়েছে।

অনেকগুলো মানুষ কে লক্ষ্য করা যাচ্ছে ফুল তুলতে।

এখানে অনেক বড়ো একটি বিল্ডিং লক্ষ করা যাচ্ছে।

এখানে বাইরে অনেকগুলি চালের বস্তা সাজানো রয়েছে।

সিলিংয়ের ওপরে অনেকগুলো জ্বলন্ত লাইট দেখা যাচ্ছে।

স্লাইটের নীচে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।

প্লাইট -এর মধ্যে একজন শিশুকে বসে থাকতে লক্ষ করা যাচ্ছে।

দোকানের ভেতরে টেবিল এর ওপরে একটি বিড়ালকে বসে থাকতে দেখা যাচ্ছে।

নেকগুলি ছোট বড়ো সবুজ রঙের গাছপালা দেখানো হয়েছে।

অনেক বড়ো একটি কাঠামো দেখা যাচ্ছে ইঁট সাজানো।

বিল্ডিংগুলোতে অনেকগুলো লাইট জ্বলন্ত দেখা যাচ্ছে।

এই ছবিতে অনেকগুলিই গাড়ি ভাঙ্গাচুরা দেখা যাচ্ছে।

বেশ কয়েকটি সবুজ রঙের গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি টি_ভি সারিবদ্ধভাবে সাজানো রয়েছে।

ছবিটিতে পাথরের খোদাই করা একটি চিত্র দেখানো হয়েছে।

বেশ কয়েকটি ছোট-বড় পাথর লক্ষ করা যাচ্ছে।

অনেক বড়ো একটি সবুজ রঙের গাছ দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্চে যেমন ঢোল ঢাকা গিটার ।

ছবিটিতে একটি কাগজ কাটার দেখানো হয়েছে।